উম সামনে একটি কুঁড়ে ঘ-আর সুন্দর একটি কুঁড়ে ঘর দেখা যাচ্ছে এবং দুই সাইডে জলে-এ ভর্তি দেখা যাচ্ছে-এ। অনেক বড় জলাশয় দেখা গেছে।